কিছু টোটো এবং বাইকও রয়েছে।

প্রচুর মানুষের এখানে আনাগোনাও রয়েছে।

পাশে দুটো মহিলা দাঁড়িয়ে রয়েছে।

এখানে আরো রয়েছে প্লেন ক্লে এবং স্লেটপত্র।

উনি এখানে দাঁড়িয়ে সাথে কথা বলছেন।

দূরে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

যেখানে একটি সবুজ এবং লাল রঙের টেবিল রয়েছে।

এবং রঙ গোটা একদম নিউট্রাল ।

সামনে দিয়ে গ্রীল দেওয়া গ্রীলটি হলুদ এবং লাল রং করা।

সামনে একটি ফলওয়ালা ফল বিক্রি করছে।

পেছনে একটি রিকশাওয়ালা রিক্সায় তাদের যাত্রী নিয়ে যাচ্ছে।

আশেপাশে প্রচুর দোকান দেখা যাচ্ছে।

কনের সবুজ এবং লাল পাড় শাড়ি।

দেওয়ালটি চারটি কাঠ দিয়ে ঠেকনা দেওয়া রয়েছে।

উপরের ছবিতে দুটো লোক রয়েছে।

এই ছবিটিতে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

এবং পিছনে একটি নীল রঙের প্লাস্টিকও রাখা রয়েছে।

সামনে অনেকগুলো প্রদীপ জ্বালানো রয়েছে।

উপরের ছবিটিতে একটি বড় বোর্ড লাগানো রয়েছে।

উপরে অনেকগুলি সবুজ এবং লাল রঙের ফুল রয়েছে।